হ্যাঁ তুই ঠিক ধরেছিস কি ব্যাপার ভুলে গেছিলিস আমাকে? না না ভুলিনি এবার number টা হয়তো save নাই দিয়ে বুজতে পারিনি আহ save কেন করবি তো কি ব্যাপার phone টন করিসনা আমাকে কি ব্যাপার ভুলে ফুলে গেলি নাকি না না ভুলিনি phone বলতে গেলে কাজ করি তো দিয়ে একটু মানে চাপে থাকি কাজ বলতে গেলে কাজ সেই রকম না মানে আহ ওই যে গ্রামে অনেক মিস্ত্রি আছে tiles এর কাজ করে না tiles marbel হ্যাঁ মানে marble পাথরে যারা tiles এর কাজ করে ওই খানে ই পেয়ে যাস নাকি

এতো বড়ো হয়েছিস কি জন্য কি করছিস মানে কিছু একটা করতে হবে নে এই ভাবে বলছে দিয়ে যাচ্ছে এখন হ্যাঁ সকালে যাচ্ছি দিয়ে রাতে বাড়ি আসছি আবার হ্যাঁ এমনি তে আমার recharge ছিল না phone হ্যাঁ হ্যাঁ কি করবি এখন যা দিন কাল খারাপ এখন কাজ না করলে উপায় নেই মানুষই তো মনে করবে না কাজ যে যত করছে মানুষ সন্মান দিচ্ছে কাজ না করলে কোনো সন্মান পাবি না নিজেই বুজতে পারবি সন্মান পাবি না এখন তু কি করছিস কাজ কি করছিস কাজ এরকম কি করছিস এখন পড়াশুনা করলাম টু তো অনেক পড়াশুনা করেছিস তো ভাবছিলাম একটা coaching খুলবো সেটা ভালো হবে না? মানে আমি যখন আমাকে যখন বাড়িতে বলছিলো যে তুই তো এত দূর পড়াশুনা করলি তো তোর তো কিছু হলো না তু কাজের জন্য বলছিলো আমি কিন্তু মাথায় আমার এটাই এসেছিলো একটা যদি খুলি তো পড়া শুনা করেছি তো পড়াতে পারবো কম সে কম one থেকে ten পর্যন্ত পড়াতে পারবো একটা coaching খুললে ভালো হয় এটা আমি মাথায় ভেবেছিলাম যে খুলবো ঠিক আছে তো এবার বাড়িতে বলতে পারলাম না যে টাকা পয়সার তো ব্যাপার আছে এখানে টাকা পয়সা বলতে সে room ভাড়াতা লাগবে কিছু কিনতে হবে material ছাত্র এলে তাদের টাকা দিয়ে হবে তু করতে রাজি কি? তা আমি তো ভাবছিলাম তো এটা খুব ভালো হবে মানে এই কাজ করতে ভালো লাগেনা আর এত কষ্ট হচ্ছে কি বলবো এরকম মানে পড়াশুনাতে তো আমি ভালো তুইও ভালো ছিলিস এখন মানে কি বলবো culture অনেক মানে culture বলতে কি টু যে পড়াশুনা ছেড়ে দিয়েছিস কাজে যাই তবু একটু রাতে এসে দেখি এই যে অঙ্ক টঙ্ক এই গুলো দেখি ইংরেজি দেখি বুঝলি তো আমি তো ওটা ভাবছিলাম যে খুলবো তো আমার কথা তো মনের কথা বলেই দিলি খুললে ভালো হয় কোথায় খুলবো বা কোথায় খুললে ভালো হয় তো এমন জায়গায় খুলতে হবে আসে পশে যেন তিন চারটা গ্রাম থাকে তার middle এ খুললে খুব ভালো হয় হ্যাঁ আমি এটাই বলছিলাম যে আমাদের যে school টা নাই আমাদের কি বলবো যে primary school টা নেই

সেখানে কিন্তু আমাদের শিক্ষার অবস্থা অনেকটা খারাপ ঠিক আছে তো আমি জানি বা আমি কি বলবো তুই তো জানিস আমাদের শিক্ষা তো এত ভালো নেই তো আমি যে ভাবছিলাম যে side যে একটা জায়গা আছে না মানে তো ওখানে কিন্তু কি বলবো আমি যখন, আমি যখন ভেবেছিলাম যে এটা খুলবো তখন একটা দাদা কে বলেছিলাম যে এটা জায়গাটা কিন্তু দাদাদের ঠিক আছে ও তো এবার তো এবার ও মানে ভালো লোক ও বলেছিলো খুললে ভালো হয়। আমি এটা চাই খুললে ভালো হয় তো ওকে আমি বলেছিলাম তো অসুবিধা হবে না তুই বাড়িতে জানাস তো আমি বাড়িতে বলতে পারিনি যে হাল ছেড়ে দিয়েছিলাম তো তুই বলে ফেললি তো দাদাকে তো আরেক বার বলতে হবে এই ব্যাপার করবো ভালো মানে যা আমার যা হবার আমাদের কিছু হবে যে আসে পাশে যেটুকু করবে তারাও শিক্ষিত হবে শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে আর কি কি মনে কোন কোন ছাত্র পড়াবি মানে কত পর্যন্ত?

এবার কি বলবো যে একটা গাছ যখন আমরা লাগাই তখন ওটাকে ছোট থেকে মানুষ করি না এক দম সবকিছু দেয় তারপর সে ভালো ভাবে হয় যদি হটাৎ করে five এর ছেলে কে নিয়ে নিলাম তো এইবার তো সেটা তো problem হবে যে ছোট থেকে কিছু জানে না তাকে শিখতে অনেক কিছু ই এ লাগবে বলছি যে five এর ছেলে থাকবে নিচে দিক থেকে মা মা মানে one থেকে নিচে নিলে ভালো হয় না

তাই তো ঠিকই বলেছি ওই রকম করতে হবে নিচ থেকে পড়ানো সবচেয়ে ভালো হবে যে একদম নিচের থেকে পড়ালে সেই brain টা শক্ত হবে তারা বুঝতে পারবে প্রথম থেকে ধরালে এবার তো সবারই কে প্রচার করতে হবে এবার কি কি লিখবো বল প্রচারে আরো মাস্টার ভরতে হবে কাদের কে বলবো হুম দুজনেই পারা যাবেনা এটা coaching তো মানে জটা subject তটাতে মানে এবার হয়তো আমি একটু english এ ভালো জানি তুই হয় তুই হয় তো তোর ইতিহাস এ ভালো জানিস তো এবার তো আমি তো আর অন্য others subject পড়াতে পারবো না এবার হয় তো আমাদের যে বাচ্চারা আছে তাদের কে পরিয়ে দেব কোনো ব্যাপার নাই one থেকে five অব্দি পরিয়ে দেবো এবার হয় তো আরো যে মানে ই আছে আরকি তাদেরকেও তো পড়াতে হবে এইখানে একটা ভালো এখানে একটা ভালো হয় বুঝলি আমরা যে বলছি যে আমরা যে one থেকে ten ওব্দি নেবোনা তো এর থেকে এটা ভালো হয় যে hs পড়ানো ভালো হবে মানে eleven twelve কে আর কি মানে কয়েকটা master ভোরে কেমন হয় হা সেটাই বলছি মানে দুরকম ভাগ থাকবে বুঝলি সকালে একটু primary পড়লো বা এই একটু ভাগ করবো বা রাতের দিকে একটু বাচ্চাদের কে পড়াবো মানে বাচ্চারাও থাকবে কিন্তু ওদের টা আলাদা করে করে দেবো ten অব্দি নিবো এটা না করবো কিন্তু এটা করবো plus যেটা বললাম eleven twelve থাকবে কিন্তু just আমাদিকে বাহির থেকে master নিয়ে আস্তে হবে বাহির থেকে কি আমাদের গ্রামেই তো

হ্যাঁ তাও ভালো ওদের তো হাত খরচা হবে পড়া শুনা করেছে এবং তারা পড়াতে পারবে কোনো অসুবিধা হবে না তো অদি কে জেনে নিতে হবে আমরা এই এই পরি কল্পনা করছি হ্যাঁ তোরা যদি করতে চাষ তো আই না করলে তো হবে না এবার সবকিছু তো ব্যাবস্তা করতে হবে তাহলে এক দিন কে দেখা করতে হবে মানে meeting করতে হবে হটাৎ করে করলে তো হবে না এবার কিছু করতে হবে বুঝলি হুম হুম সেটাই কর তা building তো তৌরি করবি না করা আছে

ওটা নিলে কি ভালো হয় না side এ আমাকে লাগছে যে যেটা side এ building আছে ওটাই নিলে ভালো হয় না? হ্যাঁ ওটাও নিলে ভালো হবে এবার তুই যদি বলিস আমি নিজেই করবো room ভাড়া দিবো না কিংবা প্রতিষ্টা তা করবো তাও করা হবে তাহলে সবাই কে পুঁজি লাগিন invest করে যদি জায়গা তো আছে জায়গা তা কনে আস্তে আস্তে room খুললে সেটা আমি বুঝলাম সেটা আমি বুঝলাম ও এবার হয় তো আমার টাকা আছে এবার হয় তো তোর আছে আরো তো মানে বা এবার তো এত বোরো সেটাই ভালো হবে যেটা side এ আছে এবার আবার নতুন করে করতে গেলে ঝামলা আছে আবার দুই এক বছর লাগবে করতে মানে এক বাড়ে fitting করতে হ্যাঁ তুই যেটা বলছিস সেটাই ঠিক ওই ভাবে আস্তে আস্তে শুরু করবো আমাদের তখন পয়সা তাও হয়ে যাবে পরে তখন পরিকল্পনা করা যাবে হ্যাঁ পাশে room করা যাবে না তার পরে তখন যখন দেখবো যেমন হচ্ছে আর কি তখন একটা না হলে side এ একটা করে নিবো তবে এখন চালু করতে গেলে ওটাই নিতে হবে ওটাই best তাই না হ্যাঁ তো ওটাই নিতে হবে যারা ভালো ভালো পড়াশুনা করে তাদের জানাতে হবে এবং প্রচার করতে হবে প্রচারে টু কি জানিস কোথায় কি ছাপা হয় বা কিছু

আমি যখন tuition পড়তাম ওখানে আছে মানে একটা ই আছে ওখানে সব কিছু চাপা হয় প্রচার করতে হবে প্রচার তো না করলে হবে না দেখ কোন কোন গ্রাম দিয়ে বেরহবি আশেপাশে

এই তো আশেপাশে বলতে আমাদের জোঘাড়, সন্তোষপুর এই দিকে হাঁসুন তিনমাথা, দিঘুলী, কার্তিকচুরি এ গুলো সব ঘুরবো আর দুনিগ্রাম

এতোটা কমের মধ্যে আমাদের যেন হয়ে যাই বা ওদের তো দিতে পারে যে সেই সামর্থ করে চিন্তা ভাবনা করে যেন হয় সমাধান কোনো হবে মানে এটা করতে হবে যে মানে one থেকে five অব্দি করবে ঠিক আছে

তাদের কে হয় তো প্রথমে এক সঙ্গে করলে ভালো হয় মানে বর্তমানে সেটা তো জিগাসা করছি কত করলে ভালো হয় বল তুই কত করলে ভালো হয় এখানকার দিনে

হ্যাঁ হ্যাঁ এবার শুনা যাচ্ছে হ্যাঁ এবার আসছে বল শুনতে পাচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম আমি তো কত করে rate করবো কত করে rate বলতে গেলে মানে যেই বাচ্চা ছেলে গুলো থাকবে তাদের ওই দেড়শো টাকা নিলে হবে না হ্যাঁ দেড়শো টাকাও নেওয়া হবে আস্তে আস্তে এখন কম করে করতে হবে সেটাই ঠিক আছে আস্তে আস্তে যখন হবে দিতে পারবে তখন বাড়বে তো এখন যত কম হবে কম করলে কি বলতো ছেলে পেলেও আসবে প্রচার তো হবে বেশি ভিড় হবে যদি বেশি হাইফাই করা হয় তো কি হবে ছেলে পেলে এত গরিব মানুষ তো মানে গ্রামের লোক মানে গরিব বেশির ভাগই তো পাঠাবে না বা দিতে পারবেনা সামর্থ নাই তাই একটু কম করলে ছেলে পেলে একটু আসবে আস্তে আস্তে তখন বাড়ানো যাবে তাই না

উঠে এসেছি তার লেগেই বলছি এখন অতটা দিতে পারবেনা

তো আমি যেটা বললাম তাহলে ওটাই করবো তাহলে one থেকে five অব্দি পড়বো তাদের কে বা তাদের দেড়শো টাকা নিবো আর যে five to ten ঠিক আছে ওদের আড়াইশো টাকা নিলে হবে না আড়াইশো বা দুশো না না আমি five থেকে eight পর্যন্ত আড়াইশো নিতে হবে আর nine ten তিনশো করলে যস্তুত ও মানে nine ten বা others যে গুলো আছে eleven twelve ও গুলো

এবার অনেক গুলো sir থাকবে তো সেই রকম ভেবে ওদের বেটুন তেতুন থাকবে তো তো ওদের কে বলবো আমাদের মধ্যেই নেবো বা এবার বাহির থেকে অটটা নিয়ে আসবোনা গ্রামের থাকবে ওদের কে বলবো যে এ মানে মারা শিক্ষা দিচ্ছি ঠিক আছে আমরা তো মানে কি বলবো শিক্ষা হচ্ছে না শিক্ষা দেবার চেষ্টা করছি ওটাই তো কারণ আমরা দিচ্ছি ঠিক আছে তো বলবো যে তোরাও একটু দেখবি যে বেশি যেমন না তোরা নিস্ সেভাবে করছি আমরা বা টু করবি থাকবি তোকেও বলতে হবে কথা হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি মানে আমরা বিনা পয়সার পড়ার ক্ষমতা নাই এবার আমাদের কিছু দরকার আছে আমাদের তো কিছু চাহিদা আছে পয়সার ব্যাপার আছে আমরা যে বিনা পয়সায় পড়াবো সেই রকম সামর্থ নাই তো আমরা চেষ্টা করছি কিন্তু ওদের টাকা যে আমরা নিব তা না ওদের টাকা ওদেরকেই দিবো মানে কি বলবো শিক্ষা তা শিক্ষা তা যেন ভালো হয় আমাদের হয় তো আমাদের কিছু হোলো হয় তো আমাদের সংসার চললো এভাবে আর কি মানে ওই ভাবে চেষ্টা করবো যাতে ভালো হয় আর আমাদের পড়াশুনা তা আমাদের চলে অনেক মানে কিছু নিয়ে নিবো সে রকম কিছু না হ্যাঁ আমরা তো পড়া শুনা করছি আমাদের ওখান থেকে হাত খরছা বেরহলে B. ED, D. ED করা হবে চাকরি যদি না পাই তবে পড়া হবে এবার ধরো এখানে কি হয় এবার যদি এবার আমরা যেটা বললাম খুলবো তো আমি তো তাইয়েস কাজে যেতাম তো ওখানে মানে কাজ করে যা time লাগতো মনে করতাম, রাতে এসে পড়বো তো মনে হতো না তো এখানে যদি তাদের কে পড়ায় তাই আমাদের একটু কালচার হবে plus আমার একটু রাতে পড়া হবে তাই না হ্যাঁ হ্যাঁ এখনতো পড়া শুনা আমরা অনেক বার করেছি এখন তো আমাদের কে সেরকম খাটতে ভালো লাগবেনা মানে একটু বিরক্তি বোধ লাগবে বুঝলি এবার যদি আশেপাশে পরিং কিছু টাকে উপার্জন হয় সেটা ভালো নয় ও সেটাই তো আমি তাহলে phone করবো দাদা তা কে যে আমরা আবার করছি বা next তাহলে করবো কোচিং center খুলবো তো ওই জাগা তা নেবো মানে কেমন কি মানে এসব জিজ্ঞেস করবো একবার হ্যাঁ তোকে কি বলছিলাম তোর তো আবার B. A complete হয়েছে না কি complete হয় নি তোর না মানে ওটা খুজছিস হুম ওই যে বললাম graduation complete করে বসে আছি ও ও ওটা এখন D. ED করিসনি হ্যাঁ আমি ওটা করিনি D. ED করিনি তা আমি ওটাই ভেবে তো আমি মাথায় মানে আমি যখন কাজে যাই আমি তখন ওটাই ভাবছিলাম বাবা দিকে বলেছিলাম যে এ মানে এভাবেই যেটা করবো যে তাহলে ওদের কে পড়া শুনা করবো plus আমি করবো যে ওদের সাথে যাবো D. ED করতে হবে ওটা করবো তাহলে ভালো হবে তো বাবা বলছে হ্যাঁ তুই একই তো পারবি না মানে এ ভাবে বলেছিলো মানে স্বপ্ন স্বপ্নই থেকে গেছিল হ্যাঁ তুই বলে ফেললি তুই আমার সঙ্গে থাকবোই তো মানে দুজনেই থাকবোই তো আর ওরাও তো থাকবে আরো হ্যাঁ একটু কথা ভালো হয় না hello হ্যাঁ বলছি যে আমরা যদি ভাবি গ্রামের যদি কিছু টাকা মানে আমরা চাঁদা তুলি হ্যাঁ তো দিবে না হ্যাঁ সেটাই এটাই ঠিক কথাই বলেছিস যারা মানে কিছু কিছু আছে সাহায্য মানে কিছু সাহায্যের দুজনকেই সেটা বলছি দুজনে বেরহবো কেও না করবেও না গ্রামের লোক ভালো সবাই ভালো কারণ আমরা দেখিছি আমরা তো খেলি football সেই তো tournament খেলতে যাই tournament ব others কিছু করি আমাদের যে মাঠ তা আছে primary school যে football ground তা আছে ওখানে তো বার নেই যেহুতো আমরা সবাই কে বলেছিলাম গ্রামের যে আছে ভালো ভালো মানুষ জন ওদেরকে বলেছিলাম যে ওই ব্যাপার বার নেই বার তা নেই বার তা দিলে ভালো হয় এক বার এসেছিলো যাহোক যেমন জানছো কেমন সব রাজনীতি চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওটার জন্য পড়াশুনার শিক্ষা কমে যাচ্ছে রাজনীতি আছে বলে ভালো ভালো ছেলে গুলো চাকরি পাচ্ছেনা যাদের টাকা আছে তাদের রাজনীতির মধ্যে চাকরি পেয়েনিচ্ছে সাধারণ ছেলে গুলো উঠতে পারছেনা সেটাই যে আমি আমি কি আমাদের যে কজন আমরা খেলি আরকি সবাই বলেছিলাম যে আরেকটা দাও আমরা তাহলে বেবস্থা করে নিবো আমরা সবাই কে সন্ধে বেলায় চাঁদা ঘুরতে যেতাম যে যা পারতো সবাই দিতো জোর করতাম না যে এতটা টাকা লাগবেবলতাম যে তোমার যে ইচ্ছে তাই দাও এই ভাবে একটা বার হলো তো আমি ভাবছি আসা করি যদি যাই এটার জন্য তাহলে কিন্তু দেবে আমার এটা আশা আছে আমার হ্যাঁ দেবে মানুষ শিক্ষার জন্য জোর নয় ব্যাক্তি হিসাবে চাঁদা দিতে হবে যা পারবে এখন আমাদের তো ই না এতো টাকা লাগবে আমাদের একটু সাহায্য চাই তুমি যতটা পারবে তোমার সামর্থ ততটাই দেবা আমি বাসি তো চাইছি না হ্যাঁ বলতে হবে হবে আমি যেটা বলছিলাম পড়াশোনা করেছে তোমাকে কি খেলতে ভালো লাগে হয়ে হ্যাঁ

এবার দেখো খেলতে বলতে আমাকে football খেলতে ভালো লাগে যে কারণ football ছোট থেকে খেলতে ভালো বাসি জানতো আমার ছোটো বেলার একটা ঘটনা আছে মানে কি আর বলবো ছোটো একদম হাটতে শিখি ঠিক আছে

তখন আমি হাটতে শিখি তখন আমার বাবা মানে আমাদের গ্রামে সব খেলা চলছিলো যে senior গুলো ছিলো সবাই খেলাচ্ছিলো দিয়ে আমি ওখানে আছি দিয়ে খালে চলছে ওখানে আমি দেখতে দেখতে মানে আমাকে নিয়ে গেছিলো বাবা

হ্যাঁ ওটাই আমি গেছিলাম তো আমি মনে করে হাসছিলাম খুব জানো তো মানে যখন খেলা চলছিল

ও বাবা ছিলোনা কাছে আমি বাবার কোল থেকে নেমে দৌড়ে চলে গেছিলাম নিয়ে বলটা মেরে দিয়েছিলাম এখনো মনে পরে নিয়ে অনেক হাসি লাগে হ্যাঁ ওখান থেকে তোমার আগ্রহ জেগে ওঠেছিলো নাকি হ্যাঁ তো তখন থেকে বাবা আমাকে মানে ভাবে আর কি ভাবে কি মানে দেখে যখন ওতো ই আছে তখন আমাকে তখন থেকে বাবা ছোটো বল কিনে দিতো মানে কিনে দিয়েছিলো তখন থেকে খেলতাম দিয়ে এখনো অব্দি সেই ই টা আছে মানে football টা খেলি হ্যাঁ যে খেলাধুলো টা করতি যে খেলাধুলো টা হবে বাচ্ছা ছেলে কে ওই গুলো শিখাবো আমি কিন্তু আমাদের গ্রামের কয়েকজন ছেলে আছে আমরা coaching এ খেলি আমাদের একটা coach

আমি কিন্তু coach এর অনেক কিছু জানি আমাদিকে sir আমাদিকে তিনমাস time লেগেছিলো ঠিক আছে তো এইবার ধরো হয়তো আমাদের course টা ছিলো এক বছরের আর এক বছর আমরা করবো আর তিনমাস পর আমরা off করেছিলাম কারণ আর্থিক অবস্থা খুব খারাপ ছিলো

হ্যাঁ ওটা সহজ ছিলো আর যেটুকুই শিখেছিলি সেটাই

হ্যাঁ আমি কিন্তু অনেক কিছুই জানি football এর শিকালে তো ভালোই হতো হ্যাঁ হ্যাঁ ওগুলো তো রাখবো তো শুধু পড়াশোনা করলে হবে না খেলাধুলো টা শিক্ষার একটা অঙ্গ ঠিক আছে যেমন শিক্ষা করলে যেমন শরীর টা ভালো থাকে হ্যাঁ আবার পড়াশোনার প্রতি একটু মনোযোগ থাকবে সবসময় যদি পরে যাই তাহলে মনোযোগ থাকবে না খেলাধুলো তো ব্যাপার আছে হ্যাঁ শুনলাম তুই football খেলতে ভালো বাসিস

হম সেটাই এখুন যেন তো এখুন কি বলবো যে এখুন সব free fire টা উঠে গেছে না

এটা কে কি বলবো এখন পড়াশোনার মাথা খেয়ে নিয়েছে তো একদম ছেলে পড়তেই চাইছে না সেই মতম নতুন phone কিনছে তো phone যদি না দিচ্ছে হয় তো আমার একটা বড়ো phone আছে হয় তো আমি খেলছি ঠিক আছে

দাদা খেলছে আমার দেখছে যদি phone যদি কিনে না দেয় তাহলে হয়তো মোর যাবো খাওয়া দাওয়া করবো না সব বলছে কিনছে কোনটা সেটা বুঝতে পারছো হ্যাঁ এখন তো বাচ্চা ছেলে হয়ে হয়ে তো phone লাগছে আগে কি বলছে hs পর madhyamik পর ফোন নিয়েছি madhyamik eleven এর পর ফোন কিনেছিলাম বাবাকে বলে বলে এখন তো সব লাগবেই আগে তো ফুন পেতাম না লোকের দেখতাম বড়ো phone আগ্রহ বেশি

হয়তো আমি গেলাম আস্তে একটু দেরি হয়ে গেলো আর phone তাই জিজ্ঞেস করবো কোথায় আছি না আছি ভালো আছি বা ভালো থাকে এরকমই বলবো phone তা যদি না থাকে আমি কিছু শুনতে পারবোনা হ্যাঁ হ্যাঁ সেটা তো আমরা hs দিটাম না কারণ নিলাম কেন বল তো ইটা যেটা সেখানে যেখানে tuition পড়িনা note গুলো দেয় note গুলো সেইরকম হয়না whatsapp এ ফেলে দেয় কিছু whatsapp এ সব দেখতে পাবে পরবর্তী জন্য mobile তা খুব দরকার হ্যাঁ আবা আবার কি বলত তো আবার হয়তো হয়তো sir মানে আমাদের না মানে সপ্তাহে তো যে কোনো sir ওই দু থেকে তিন দিন দেয় এখন যা ই চলছে তাতেও অনেক demand নিচ্ছে তো তবুও ধরো sir একোদদিন class পারলো না এবার হয়তো online এ class করিয়ে দিচ্ছে

হ্যাঁ online এ class পড়াতে এখন বিভিন্ন youtube channel খুলেছে প্রত্যেকটা channel এ দেখো পড়া সোনা করাচ্ছে coaching type এর পড়া সোনা চালাচ্ছে হু mobile টা খারাপ বলবোনা mobile মানে mobile একদিকে খারাপ একদিকে ভালো দুটোই দিক আছে এবার হয়তো যে যেইদিক বেঁচে নেবে হ্যাঁ ঐটাই তো তোমার কাছেই গোড়া মানে তুমি যে চালাবা তুমি সেই ভাবে চলবে ওই একটাই উপপাদ্য তুমি এবার যেমন use করবা ব্যবহার করবা সেইরকম ব্যবহারে ওঁ চলবে এবার তুমি যদি video টিডিও দেখো গান দেখো game খেলো game খেলবে আর তুমি যদি পরা সোনা কাজ এ লাগাও লাগাও তো পড়া সোনা সবকিছ শিখবা আর এখন google তো সবকিছু বলে দেয যে কোনো question পারবে না

যেমন google type করে দেবা চলে আসবে কত সুযোগ কোনো sir কে জিজ্ঞাসা করতে হবেনা ইটা সবচেয়ে উপকার তার জন্যে mobile দরকার সেটাই এই তো আমার একটা কথা মনে পড়ছে মানে আ আমি যে সন্তোষপুর JM বিদ্যাপিঠ এ মানে আমাদের high school ঠিক আছে তো ওখানে একটা sir ছিল আমাদের মানে প্রিয় sir মানে যে ও ও সংস্কৃত পড়াতো ঠিক আছে তো ও বলতো মানে আমি ওকে একদিনকে জিজ্ঞেসকরলাম ওই sir টাকে জিজ্ঞেস করলাম যে sir যে এ phone একটা মানে আমাদের কে একটা questions দরে ছিলো যে phone নিয়ে একটা কথা যেগুলো inter internet না কি বলেনা phone নিয়ে হ্যাঁ তো sir আমাদেরকে বুঝিয়েছিল দ্যাখ phone এমন একটা জিনিস যেটা হচ্ছে এটার একটা ভালো দিক ও আছে খারাপ দিক ও আছে সেটা তুমি যেটা use করবা যেমন ধরো আমি যে একটা master ঠিক আছে তো আমি কিন্তু মানে কিছু জানিনা তবে সত্যি বলতে আমি বলবো mobile actually ভালো তারমানে ভালো দিক ব্যবহার করি আমি সত্যি অনেক কিছুই জানি বা এখান থেকে তোদের কে আমি অনেক কিছুই করাই এইরকম ভাবেই একটা উদহারণ দিয়েছিলো হ্যাঁ ঠিকই বলেছিলো খারাপ কিছু বলেনি উপযোগিতা করে ছিল বলেছিল এবার যে যেমন ব্যবহার করবে এবার তুমি জি ওই game mobile নিয়ে জি সারাদিন free fire খেলো বা অন্যকিছু করো তাহলে অন্য কিছু নোংরা নোংরা video দ্যাখো সেই রকম হবা আর তুমি যে ওটা নিয়ে পড়াশোনা দিকে যাও google এ search করো আজকে কি পরীক্ষা হবে map দেখলা ই দেখলা অনেক কিছুই জানা হবে যেগুলো জানা নেই সেগুলো google এর মধ্যে ছবি দেখতে পাবা এটাই তো বলছে হুম সেটাই এগুলোই তো হচ্ছে এখন এগুলোই হচ্ছে বেশিরভাগ সব এখন negative দিকে যাচ্ছে বুজলা positive দিকে কেও যায়না

হ্যাঁ এইটার মধ্যে যে বেছে নেবে এবার যদি বোলো তুমি positive দিকে যাবা positive এ চলে যাবা বেশির ভাগ negative দিকে চলেযেছে দুইদিক তো আছে খোলা রাস্তা তুমি যেই দিকটা বেছে নেবা এখন negative এর দিকে চলে যাচ্ছে সব তো negative হয়ে যাবে এটাই তো অবস্থা mobile এর ও দরকার পড়াশোনার ক্ষেত্রে mobile ও খুব গুরুত্বপূর্ণ

বলছি যে তুফান দাকে যে বলবো বলছিলাম তুফান দা অশোক তো তুফান দা এখন কতদূর পড়াশোনা চলছে এখন পড়াশোনা চলছে না ছেড়ে দিয়েছে পড়াশোনা complete করেছে অনেক জন পড়ছে কিন্তু খোঁজ নেইনি অনেক জন পড়াশোনা করছে হ্যাঁ করছে আ হ্যাঁ তো অশোক তো এখন দেখছি এই মা মানে ওই মানে আমার একটা ভাই আছে মানে ten এ পড়ছে এখন তো ওদের কে এখন দেখছি math পড়াচ্ছে তো ও কিন্তু ভালো বলো

যে আমাদের গ্রামে কিন্তু অনেক টাই সব ভালো ভালো students আছে যেমন ধরো রোমনাথ আছে একটা history তে হমম অসুবিধা হবে না না না অসুবিধা হবে না অসুবিধা তো হবে না আবার আশেপাশে একটা coaching করবো আসতে আসতে হুম উন্নত হবে যতো শিক্ষা আসবে কুসমস্কার গুলো মুক্ত হয়ে যাবে বুঝলা শিক্ষা যদি মানুষ এর ওপরে যদি না পরে তো কোনো দিকে চেতনা জাগবেনা শিক্ষা দরকার মানুষ এর সেটাই শিক্ষা দরকার মানুষ এর শিক্ষা হচ্ছে শিক্ষা না করলে কোনো ই নাই বুঝলা হ্যাঁ এখন কার দিনে কি রাজনৈতিক দ্বারা কি ভাবছে যতটা শিক্ষা দেবেনা মানে যতটা মূর্খ তৈরি করবে ওদের পক্ষে উপকারী আর শিক্ষা questions করবা বারে বারে যেমন সবাই লোকে বলে আমি ঠাকুর ইয়া বিশ্বাস করিনা ঠিক আছে এইটা actually পড়াশোনা করেনা তারা বলে ঠিকই বলেছো যারা কিছু একটা বোঝে যারা একটু পড়াশোনা করেনা যদি কোনোদিন ঝামেলা হয় না তাহলে ঠিক একদম চলে আসবে প্রথমে বোঝার চেষ্টা করে একটা জিনিস যেমন বোঝাই তাহলে বোঝাবে একবার যদি তুমি না বোঝার চেষ্টা করো তুমি কথা টা যদি না শুনো তুমি প্রথমে চেষ্টা করো তারপর দেখবা হ্যাঁ আয় সামলাই না মাতাল খেয়ে এও ইতরামি করছে নিজেদের মধ্যে ঝগড়া দেখবা শিক্ষিত লোক করবে না দেখবা যারা ছোটো লোক যারা শিক্ষিত লোক যারা জীবনে কোনো ঝগড়া তে থাকবে না পাবা কাদিরকে মাল দিকে পাবা মারপিট করছে এটা কি শিক্ষার অভাব শিক্ষা টাকে জাগ্রত করতে হবে যতো শিক্ষিত হবে ততো ঝগড়া টগরা কম হবে মানুষ বুজবে আর শিক্ষা না থাকলে মানে ঝামলা লেগে যাবে সেটাই ওটাই তো হচ্ছে শিক্ষার মান অনেক কমে যাচ্ছে আর কি বলবো আমরা আমরা অতটা আলোচনা করছি যারা আমাদের থেকে তারা তো তাহলে খুব ভালোই হতো এইভাবে যদি ভাবতো সবকিছু নিয়ে তাহলে তো খুব ভালোই হতো তারা তো সেটা করছে না ও আগে তো বাবারা পড়াশোনার সুযোগ তো পাইনি আর পড়েনি এখন generation update হয়ে আসছে এবং পড়ছে আর সেটাই আগে তো মানুষ এ কি করতো পড়াশোনা করতো না ও যারা উচ্চপদে থাকতো ওরা যাই বলতো তাই করতো সূর্য দক্ষিণ দিকে উঠবে তো দক্ষিণ দিকেই উঠবে সেটাই সেটাই আর questions করতো না এখন তো বুজতে পারছে কি হবে না হবে ভূমিকম্প কি